প্যান্ডেলে অনেক ভালো রং করে।

আর যে উম দেখতে খুব ভাল্লাগছে জায়গাটা--

এখানে খাবার জন্য রেখে দিয়েছে জিনিস।

আর সামনে সুভাষচন্দ্র বোস ইস্ট্যাচু ।

মানে সবারই জন্য কিন্তু বিশেষ করে ওদের জন্য ।

এইটা-আ একটা বইয়ের দোকান।